এটি হলো একটি গাড়ি এখানে অনেক বাদ্যযন্ত্র আছে ।

এগুলি কোন অনুষ্ঠানে কিংবা বিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এখানে দেখা যাচ্ছে একটি বাড়ি তৈরি হচ্ছে এখানে অনেক মিস্ত্রিরা কাজ করছে।

এখানে জিম করতে এলে শরীর স্বাস্থ্য ভালো থাকে।